একটি রাস্তার উপরে যাত্রীবাহী গাড়িতে কয়জন মহিলা পুরুষ কে দেখতে পাচ্ছি তার মধ্যে কয়েকজন পুরুষ বাস এর ছাদের উপর এবং একজন পুরুষ সিঁড়ি দিয়ে উঠছেন।

জনগন এটি খোলা আকাশের নিচে আমাদের ভারতের পতাকা তেরঙ্গা পতাকা দাঁড়িয়ে রয়েছেন।

তার চুল কেটে দিচ্ছেন আলোকসজ্জিত এবং সম্পূর্ণ আধুনিক কায়দায় এটি সম্পূর্ণ করা হচ্ছে |

এখানে বেশ কয়েকজন পুরুষকে এবং একজন মহিলাকে দেখা যাচ্ছে ।